সামনে একটি বড় ব্রিস দেখতে পাচ্ছি এখানে।

চারপাশে অনেক কয়েকটি বড় বড় গাস দেখা যাচ্ছে।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি হস্টেল ।

এখানে একটি মানুষ সেলফি তুলতেসে।

সামনে অনেকগুলি বড়ো বড়ো বিল্ডিং বাড়ি রয়েছে।

সামনে অনেক কয়েকটি টোটো বাইক দেখা যাচ্ছে।

কোণায় অনেকগুলি কাপড় দেখা যাচ্ছে এখানে।

এখানে একটি বড় রোড দেখতে পাচ্ছি।

সামনে রাস্তার কাইনটিতে একটা বোট লাগানো রয়েছে।

আমি দেখতে পাচ্ছি সামনে একটি বড়ো বাড়ি এখানে ব্লু কালার -এর একটি বেড়া রয়েছে।

এখানে ছোট্ট একটি সিঁড়ি দেখা যাচ্ছে সাইড -এ।

এখানে আকাশটি পুরা হোয়াইট কালার -এর দেখতে পাচ্ছি।

সামনে একটি বড় কারেন্ট -এর পিলার দেখা যাচ্ছে।

সাইড -এ অনেক কয়েকটি বড়ো বড়ো গাছ দেখতে পাচ্ছি।

সামনে একটি বড় নীল কালারের চেয়ার রাখা আছে।

সাইড -এ একটি বড়ো মিরর দেখা যাচ্ছে।

এখানে কোণায় একটি বড় মিরর দেখতে পাচ্ছি।

সামনে দুটি মানুষকে এখানে দেখা যাচ্ছে।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি রুম ।

এখানে অনেকগুলি সবজি দেখা যাচ্ছে।

সামনে দুটি ঝুড়ি রয়েছে বেগুনি নীল কালারের।

তার পাশে কয়েকটি ফ্যান দেখতে পাচ্ছি কালো কালারের।

এখানে সাইড -এ একটি ছোট ক্যালেন্ডার দেখা যাচ্ছে পিলার -এ।

আমি দেখতে পাচ্ছি সামনে একটি বড়ো দোকান।

উপরে একটি কালো রস্যি দেখতে পাচ্ছি।

সাইড -এ দুটি কালো কালারের বড় বড় বক্স রাখা আছে।

সাইড -এ একটি বড়ো মাঠ দেখা যাচ্ছে।

ওপরে কয়েকটি বো বোর্ড লাগানো রয়েছে।

এখানে চারপাশে অনেকগুলি সবজি দেখতে পাচ্ছি।

এখানে সাইড -এ একটি লাল কালার -এর চেয়ার রাখা আছে।

সাইডে কয়েকটি লাল কালারের চেয়ার দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটি মহিলা ও পুরুষকে দেখতে দেখা যাচ্ছে দেওয়ালে একটি বড়ো হোয়াইট কালারের পোস্টার লাগানো রয়েছে।

সাইড -এ পিংক কালার -এর অনেক কয়েকটি আলমারি রয়েছে।

উপরে একটি ঝুড়ি দেখা যাচ্ছে।

কোণায় একটি ঝান্ডা দেখতে পাচ্ছি।

একটি লাল কালার -এর বেলুন ঝুলানো দেখতে পাচ্ছি।

আমি দেখতে পাচ্ছি এখানে একটি বড় দোকান রয়েছে।

এখানে অনেক কয়েকটি কুত্তা দাঁড়িয়ে আছে।

আমি দেখতে পাচ্ছি এটা হলো একটি বড় রুম ।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি রুম ।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি মন্দির এখানে অনেকগুলি ফটো লাগানো রয়েছে ভগবানের।

সামনে অনেক কয়টি কলসি রাখাও আছে পিতলের।